এবং সিঁড়িটা কিছু পোস্টার লাগানো দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে একটি গাছ দেখতে পাওয়া যাচ্ছে--

খুব সুন্দর ফোয়ারা দেখতে পাওয়া যাচ্ছে যেটি ও চারিদিক দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দর ফোয়ারাটি দেখতে লাগছে নিচে অনেক জল দেখতে পাওয়া যাচ--

যেমনটি আমরা দেখতে পাচ্ছি সময়টি এখন বিকেল বেলা সামনে একটি বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিং -এর বাইরে।

একটি গেট দেখতে পাওয়া যাচ্ছে গেট -টি বন্ধ রয়েছে গেট -এর দুপাশে ছবি লাগানো রয়েছে। দুটি বাচ্চা হাতে বই নিয়ে এবং পাশে বাইরে --

যেখানে দুটি বোট দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে থেকে একটি সিঁড়ি নামতে দেখতে পাওয়া গেছে । দু দিকে ব্যারিকেট দেওয়া রয়েছে রেলিং লাগানো রয়েছে এবং--

চারিদিক দিয়ে ঘেরাও করা আছে পেছনে দুদিক দিয়ে সিঁড়ি নামতে দেখতে পাওয়া গেছে এবং উপরে একটি উম ঝুলন দেখতে পাওয়া যাচ্ছে।

ওপরে একটি রড -এর ব্রিজ -এর মতো দেখতে পাওয়া যাচ্ছে এবং পিছন দিকে জলাশয় দেখতে পাওয়া যাচ্ছে--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

পাশে কিছু ছোট ছোট গাছ দেখতে পাওয়া যাচ্ছে। কিছু ফুল গাছ ও দেখতে পাওয়া যাচ্ছে ।এমনকি পিছনে কিছু বড়োবড়ো গাছ ও দেখতে পাওয়া যাচ্ছে --

যেমনটি আমরা দেখতে পাচ্ছি সময়টা এখন সকাল বেলা সামনে একটি বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিং -এর সামনে--

উ জলের ট্যাংকি বলে মনে হচ্ছে এবং সামনে একটি দড়ি লাগানো দেখতে পাওয়া যাচ্ছে --

বাইরে অনেক পোস্টার লাগানো দেখতে পাওয়া যাচ্ছে কিছু লাইটের তার দেখতে পাওয়া যাচ্ছে এবং সামনে একটি ফাঁকা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে--

বিল্ডিঙের নিচে দুপাশে অনেক দোকান দেখতে পাওয়া যাচ্ছে দোকান গুলি বন্ধ রয়েছে এবং সামনে একটি গাছের ডাল ও দেখতে পাওয়া যাচ্ছে--

একটি লোককে পেছনে যেতে দেখতে পাওয়া যাচ্ছে উপরটি পুরো টিনের সেড করা আছে এবং চারিদিকে অনেক জানালা ও দেখতে পাওয়া যা--

মন্দিরের সামনে একটি সিঁড়ি নামতে দেখতে পাওয়া যাচ্ছে।

একটু মেঘলা মেঘলা এবং চারিদিকে অনেক কুয়াশও দেখতে পাওয়া যাচ্ছে চারিদিকের দৃশ্যটি খুব সুন্দর ও অপূর্ব লাগছে ।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

এবং পেছনে আর কিছু ঘর দেখতে পাওয়া যাচ্ছে। ঘরের গেট -টি বন্ধ রয়েছে এবং জানালা দেখতে পাওয়া যাচ--

মাঠ দেখতে পাওয়া যাচ্ছে ।মাঠের পাশে একটি রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে যেখানে কিছু গাড়ি চলতে দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু চারিদিকে অনেক গাছপালা ও দেখতে পাওয়া যাচ্ছে --

দাঁড়িয়ে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু জন কে বসে থাকতে দেখতে পাওয়া যাচ্ছে চারিদিক দিয়ে পাঁচিল দিয়ে ঘেরাও করা রয়েছে ।এবং চারিদিকে অনেক গাছপালা ও দেখতে পাওয়া যাচ্ছে --

যেমনটা দেখতে পারছি এটা সকাল বেলার সময় সময়টা সকাল বেলার সামনে অনেকটা ফাঁকা জায়গা এবং একটু দূরে দেখা যাচ্ছে একটা চার্চ রয়েছে চার্চ টি বেশ--

হ্যাপি ওমেন্স ডে অর্থাৎ ওরা মহিলা দীবস পালন করছেন। সেই অর্থে হয়ত কোন স্পেসাল ওফার রয়েছে এবং এটার ওনার হচ্ছেন নারায়ন হোন্ডা ।